আমরা এখানে দেখতে পারছি একটি বাড়ি এবং বাড়িটির উপরে লেখা আছে দক্ষিণ দিনাজপুর মিউজিয়াম বালুরঘাট এবং--

আর ল্যাম্প পোস্ট আছে এবং বাড়িটির দিয়ালে দুটি পোস্টার লাগানো আছে।

এ ঠিক করা হচ্ছে এবং উম তার--

অনেক মহিলা সাদা শাড়ী পরে আছে।

আঃ আঃ নিচে রাম সীতার ফটো আছে এবং ফটো টির চারপাশে--

আ বাইক টির পেছনে তিনটি আ লোক দাঁড়িয়ে আছে এবং একটি --

এটির মধ্যে একটি কঙ্কাল শুয়ে আছে এবং কঙ্কাল টির মুখে--

এখানে তাদের ফটো লাগানো আছে এবং গেট - টির মধ্যে--